আরে উনি ভুলভাল বকছে, উনি চিনে না

-noise উনি wrong number এ phone ভেবেছে অন্য কেউ, দাড়াও আর একবার দি বলে

উনি wrong number এ phone, ভেবেছে অন্য কেউ, দাড়াও আর একবার দি বলে।

-noise hello

হ্যাঁ, কে আমি, ঠাকুমা?

হ্যাঁ, এইতো কী রে কেমন আছো?

hello! hello!

hello hello

hello হ্যাঁ, শুনতে পাচ্ছো?

hello

হ্যাঁ, কথা বলো ঠাকুমার সঙ্গে

hello

হ্যাঁ, বলছি ওই আমি পুতুল বলছি

বলো

হ্যাঁ, হম দাড়াও এক second, উম এ বাবু

হম দাড়াও এক second, উম এ বাবু

বাবু, হ্যাঁ হ্যাঁ দাড়াও ঠাকুমা কথা বলছি, বাবু

এই বাবু তোকে ডাকছে

হ্যাঁ হ্যাঁ ঠাকুমা তুমি কবে আসবে আমাদের বাড়ি?

আমাদের বাড়ি কবে আসবেন? আমাদের বাড়ি কবে আসবেন? hello!

বলছি কবে আসবে আমাদের বাড়ি?

হম হম, তার জন্যেই তো বলছি, আমি তোমাদের বাড়ি যাবো এর মধ্যে হ্যাঁ?

তুমি রোজই বলছো আমি যাবো এর মধ্যে।

আরে আমাকে গৌড় না নিয়ে গেলে কি করে যাবো, আমাকে গৌড় নেবে তবে তো যাবো, গৌড় ই তো নিয়ে যাচ্ছে না কী করবো বলো

আমাকে গৌড় নিয়ে গেলে তবে

হ্যাঁ, তুমি Youtube এ কী রান্না দেখো?

Youtube এ কত রকম রান্না দেখি মাংসের recipe দেখি

বিরিয়ানি দেখি, একটা recipe বলো না, দেখি একটা recipe বলো না momo দেখি

momo কালকে খেয়ে আসলাম

আমি বলছি Youtube এর একটা recipe বলো না

কী recipe বলবো দেখি তো কত কিছুই, momo দেখি বিরিয়ানি

একটা রান্না details e বলো না, কীভাবে করবো

তুই Youtube খোল এভাবে বলা যাবে না, Youtube খোল খুলে দেখ

না, পারবো না, বলছি কি আমি না এখন phone টা রাখছি হ্যাঁ, hello।

বলছি কি আমি না এখন phone টা রাখছি হ্যাঁ hello

বলছি যে ওই, momo কর momo টা সুবিধা আছে

ওইতো momo গুলো কে কুচিয়ে একটু খানি কর বেশী মসলা পাতি দিবি না momo মাংস কুচিয়ে এটাকে কর ওইতো momo গুলো কে কুচিয়ে একটু খানি কর বেশি মসলা পাতি দিবি না, momo মাংস কুচিয়ে এটাকে কর, করে তারপরে তুই এদিকে এই কর ওই

আচ্ছা আমাকে একটু খানি, বলো chilli chicken কিভাবে করতে হয় আর কী কী লাগে?

মাংসগুলোকে ছোট কর, ছোট ছোট করে কুচো কুচো কর করে তারপরে ধুয়ে vinegar দিয়ে মাখিয়ে রেখে দে, sauce ফস দিয়ে সব দিয়ে vinegar দিয়ে মাখিয়ে রেখে দে, তারপরে পরে এরারুট দিয়ে উম

একটু খানি something একটু খানি ব্যাসন দিবি এরারুট দিবি, ডিম দিয়ে দিয়ে একটু sauce দিয়ে মাখিয়ে রেখে দিবি, একটু আদা রসুন এর paste দিয়ে মাখিয়ে রেখে দিবি একটু খানি something একটু খানি ব্যাসন দিবি, arrowroot দিবি, ডিম দিয়ে দিয়ে একটু sauce দিয়ে মাখিয়ে রেখে দিবি, একটু আদা রসুন এর paste দিয়ে মাখিয়ে রেখে দিবি। শুনছিস? কোথা থেকে হ্যাঁ

কোথা থেকে হ্যাঁ

হ্যাঁ, তারপরে হয়ে তারপরে তুই আহ পরে একটা একটা করে পকোড়া গুলো কে ভাজবি , ভেজে তারপরে capsicum আর হচ্ছে

পেঁয়াজ কুঁচি দিয়ে, ওইটাকে ভাজবী পেঁয়াজ গুলোকে ভাজবি tomato টাকে capsicum টা ভাজবি

ভেজে, তারপরে ওর মধ্যে soya sauce আর chilli sauce, tomato sauce, সব দিয়ে একটু খানি করবি করে তারপরে একটু খানি ওই যে আহ উম chilli chicken যে পকোড়া গুলোতে করেছিস ওই বাটিটার

একটু খানি arrowroot উম গুলে নিবি, গুলে নিয়ে ওই জল উম ওই অ্যাঁ sauce এর ওই কড়াই তে দিয়ে দিবি। একটু গাঢ় গাঢ় হবে, তারপরে পকোড়া গুলে কে দিয়ে দিবি। hello!

পকোড়া গুলো কে দিয়ে দিবি, দিয়ে তারপরে তুই একটু খানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবি, একটু খানি something একটুখানি মিষ্টি ফেলে দিবি, নুন ফেলে দিবি, তারপরে একটু দেখবি কেরম হয়েছে, একটু ঝোল ঝোল সমেত নামাবি ।